আর আশেপাশে আরো বিল্ডিং রয়েছে। এখানে গেট গুলো কালো রঙের রাস্তা আসে কিনারে।

তো ছবির এখানে গেট টাতে ফুল দিয়ে সাজানো হয়েছে।

লাইট লাগানো হয়েছে আর দিলের আকারের জিনটা সাজানো হয়েছে এখানে ফুল দিয়ে সাজানো আর সঙ্গে পাতা আছে গাছ আছে।

এটা একটা সুন্ডর জায়গা ভেটর দিকে দেখটে খুবই সুন্ডর আর বাইরের দিকে গেট -এ অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে ।